এটি একটি দুকান দুকানটির ভেতরে একটি ডাস্টবিন ও বাইরে একটি ডাস্টবিন রাখা আছে।

দুজন পুরোহিত দাঁড়িয়ে আছে এবং কয়েকজন লোক বসে আছে যারা পুজো দিচ্ছে।

পেছনের দেওয়ালে একটি ফটো ফ্রেম তার অপোজিট দেওয়ালে ইলেকট্রিক সুইচ বোর্ড ও দুজন লোক কাজ করছে।

প্রত্যেকটি জায়গায় একটি করে পোস্টার লাগানো রয়েছে।